মুহুতে মাত্র বিশ্বাস করিনা যে আমরা তাহাদিগের প্রলুব্ধু করিয়াছিলাম পরন্ত তাহারাই আমাদেরকে প্রলুব্ধু করিয়াছিল আমরা শাসক সম্প্রদায় ও পরিত্যান প্রার্থী এই উভয় দলের মধ্যে দাঁড়াইয়া দেশবাসীর কাজ করিয়াছিলাম আমরা এ উভয় দলের সংযোজক দ্বারা কিছুই ছিলাম না এযুগে এমন স্পষ্ট ভাষায় কর্ত্রীত্তাভিমান ত্যাগ করিতে কয়জন নেতা সক্ষম? ভারতের অবস্থা অন্তত এক বৎসরকাল স্বচক্ষে সন্দর্শন না করিয়া শ্রীযুক্ত গান্ধীকে এদেশের সম্বন্ধে কোনো মতামত প্রকাশ করিতে মহামতি গোখলে নিষেধ করিয়াছিলেন তথানুসারে তিনি ভারতের নানা জনবহুল শহরে পরিভ্রমন করিয়া দেশবাসীর গতি প্রকৃতির পর্যবেক্ষণ করিতে প্রবৃত হইলেন এই উপলক্ষে তিনি তাই তৃতীয় শ্রেণীর রেলগাড়িতে পরিভ্রমন করিতেন কৃত্তিমান গান্ধী কলিকাতার আসিবেন শুনিয়া বাঙ্গালা নেত্রীগণ তাহার সাদর সম্বর্ধনার

তাহাক পুস্পমাল্যে ভূষিত করিবেন সাগ্রহে বরণ করিয়া কলিকাতার আনিবেন এইরূপ সংকল্প স্থির হইল দেখিতে দেখিতে অনির্দিষ্ট দিন আসিল কলিকাতার জননায়ক গণ হাওড়া স্টেশনে ট্রেনে অপেক্ষায় মুহুর্মুহু উৎকণ্ঠ প্রকাশ করিতে লাগিলেন বাষ্পীয় রথ উদর গহ্বরে শত শত নরনারী লইয়া শিগ্রই দেখা দিল নেত্রীগণ প্রথম শ্রেণীর কামরা অভিমুখে ছুটিলেন কিন্তু শ্রীযুক্ত গান্ধী কোথায়? প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী অবশেষে মধ্যম শ্রেণীর সকল গাড়ি তাহারা তন্য তন্য করিয়া খুঁজিলেন কিন্তু শ্রীযুক্ত গান্ধীকে কোথাও পাওয়া গেল না তবে কি তিনি আসে নাই সকলে এরূপ হতাশ হইয়া পরিলেন এমন সময়ে দেখা গেল

সাদরে কলিকাতায় নিত হইলেন এদেশে তৃতীয় শ্রেণীর রেলযাত্রীদের দুর্দশা সম্বন্ধে তিনি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সাতাশে সেপ্টেম্বর রাঁচি হইতে যে বর্ণনা পত্র প্রচার করেন তাহা একদিকে যেমন দুস্থপ্রীতির প্রত্যক্ষ প্রমান অন্যদিকে তেমনই সূক্ষ্ম দৃষ্টির স্পষ্ট পরিচালক বিহার ত্রিহুত অঞ্চলে অনেক শ্বেতাঙ্গ কতিহায় বহুদিন যাবত প্রতিপত্তি বিস্তার করিয়াছেন তাহারা পূর্বে কতক খাসে কতক বা প্রজাদের দ্বারা নীল আবাদ করাইয়া তাহা কুটীর কারখানায় পচাইয়া নীল রঙ প্রস্তুত করত ইউরোপের জারাঙ্গি তে এই সুত্রে দেশীয় জমিদারগণের নিকট দুদশ খানি গ্রাম তাহারা কুঠি নামে ইজারা লইয়া ছিলেন তাহাদের

পৃথক রাখিতে হইত বলা বাহুল্য কুঠিয়াল সাহেবদের কর্মচারীগণ প্রতার ভালো জমিখানি নীলের জন্য বাঁচিয়া দিতে ছাড়িতেন না ইহার ফলে অনেক সময়ে রায়তেরা ভিতা জমিতা নীল আবাদ করিতে বাধ্য হই তাহাতে আব্রু নষ্ট হলেও বলিয়া তাহারা আপত্তি তুলিত তাদের নিকট বেগার ও জরিমানা আদায় করা আইন সম্মত বলিয়া অনেক কুঠিয়াল মনে করিতেন তাছাড়া অবয়াব শূলীবেশী হিসাবানা মহৎ প্রবৃতির নানা ভাবে বাজে আদায় সংগ্রহ করিতেও তাহার বিরত ছিলেন না ফলে প্রজাদলের সহিত কুঠিয়াল সাহেবদের মনমালিন্য বরাবরই চলিয়া আসিত উনিশশো আট খ্রিস্টাব্দে ত্রিয়তু মনিহারি অঞ্চলে দরিদ্র প্রজাদের সহিত কয়েকটি কুটির সাহেবগণের ঘোরতর হাঙ্গামা বাঁধে সেই হাঙ্গামার তদন্ত ভার তৎকালীন কৃষি ডিরেক্টর সদাশয় সিভিলিয়ান মিস্টার গোরলের ওপর অর্পিত হয় গোরলে সাহেবের প্রিপত কর্তৃপক্ষ প্রকাশিত করের ন্যায় বলা বাহুল্য শ্বেতাঙ্গ কুঠিয়ালী গণের ন্যায় কোনো কোনো দেশীয় তালুকদারও প্রজাগনের নিকট নানারুপ বা আইন বা বাজে আদায় সংগ্রহ করিতে জমরনিয় কৃত্তিম নীল আবিস্কারের পর এদেশে নীলের বাজার একেবারে পড়িয়া যায় উনিশশো আট থেকে দশ খ্রিস্টাব্দ হইতে অনেক কুঠিয়াল নীলের কারবার বন্ধ করিয়া দেন উনিশশো বারো খ্রিস্টাব্দে তাহারা প্রজাগণে নির্দেশের বাধ্যতা হইতে রেহাই দিবেন বলিয়া তৎপরিবর্তে মোটা টাকা সেলামি আদায় করিত অথবা পাকা দাম নিজি বৃদ্ধি করিতে প্রবৃত্ত হন ইহাতে করবার প্রপীড়িত রায়তেরা ঘোরতর আপত্তি তুলে অন্যদিকে সরকারের settlement বা জরিপের ফলে প্রজাদলের সহিত তাহাদের জমিজমা সংক্রান্ত মামলা বহুলভাবে বাড়িয়া ওঠে কাজেই ত্রিহতের দীন প্রজাগণ বিকা বিপাকে পড়িয়া ত্রাহি ত্রাহি ডাক ছাড়ে তাহাদিগের আর্তনাদ একদিন দিনবন্ধু কর্ণে নিশ্চয়ই পৌঁছে উনিশশো ষোল খ্রিস্টাব্দে লখনউ কংগ্রেসের বিষয় নির্বাচন সমিতিতে এর মর্মে একটি প্রস্তাব প্রতিগৃহীত হয় যে ত্রিহুতের প্রজা সাধারণের অনুযোগের সম্বন্ধে তদন্তে নিমিত্ত সরকারি ও বেসরকারি সদস্যগণের সমবায় এক কমিটি গঠনের জন্য গভর্নমেন্টকে অনুরোধ করা হোক বিহারের প্রতিনিধিগণ শ্রীযুক্ত গান্ধীকে ওই প্রস্তাব কংগ্রেসে উত্থাপন করিতে অনুরোধ করেন কিন্তু তিনি তাহাতে সম্মত হন নাই পড়ন্ত বিকেলে আমি বিষয় কিছু অবগত নহি তবে যথাবশ্যক তিনি সংগ্রহ করিয়া যদি প্রয়োজনীয় মনে করি তবে উহা পরে কংগ্রেসে পেশ করিব উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এপ্রিল মাসে কলিকাতা হইতে প্রত্যাবর্তন কালে শ্রীযুক্ত গান্ধী ত্রিহুতের অবস্থা স্বচক্ষে দেখিবার জন্য মজফরপুর রহনা হন মজফরপুর পৌঁছিয়া তিনি বেহায়া প্রান্তস association এর secretary মিস্টার উইলসন ও ত্রিহুতি বিভাগের কমিশনার মিস্টার মাসেডার সহিত সাক্ষাৎ করিয়া তার উদ্দেশ্য জ্ঞ্যাপন করেন তারা উভয়েই শ্রীযুক্ত গান্ধীকে প্রতি নিবৃত্ত হইতে পরামর্শ দেন কমিশনার সাহেব বলেন নীলকর সাহেবদের সহিত রায়তগণের সম্পর্ক লইয়া অনেক আলোচনা গভর্নমেন্ট বহুদিন যাবত করিতেছেন আমরা এখন চম্পায়নের সমস্যা লইয়াই স্ববিশেষ ব্যস্ত আছি এরূপ স্থলে একজন বাহিরের লোক আসিয়া সমস্যার মধ্যে দাঁড়াইলে আমাদের কার্যে হাঙ্গামা বাধিবে এ কাজে আপনাকে আহ্বান করিল কে প্রত্যুত্তরে শ্রীযুক্ত গান্ধী বলিলেন আমি দেশের লোকের আহ্বানে আসিয়াছি আপনারা আমার কার্যে সাহায্য করুন আমিও আপনাদের কার্যে সাহায্য করি কমিশনার সাহেব তাকে নিবৃত হইতে বলিলেন শ্রীযুক্ত গান্ধী কিন্তু কাজে নামিয়া পশ্চাদপদ হইবার পাত্র নহে আজকের আমার এখন বিনোদন, ‘বই আমাদের বন্ধু’। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস আর, অসৎ সঙ্গে সর্বনাশ। সেই জন্য বৌদ্ধ ধর্মে অস্ত্রাঙ্গির মাকে সৎ সঙ্গের কথা বলা হয়েছিল। বই পড়া শুধু শিক্ষার জন্য নয় সৎ সঙ্গের জন্য তা খুব জরুরি। আধুনিককালে যদিও কম্পিউটার ও ইন্টারনেটের প্রসার ঘটার ফলে বই পড়ার চাহিদা কিছুটা হলেও কমেছে। তবুও বই পড়ার কোনো বিকল্প নেই। সময় কাটানোর জন্য, নিঃসঙ্গতা দূর করার জন্য এবং মানসিক আনন্দ লাভের জন্য বই পড়ার গুরুত্ব অপরিসীম। তাই প্রমথ চৌধুরী যথার্থই বলেছেন বীণা ও পুস্তক দুই সরস্বতীর দান হইলেও দুই গ্রহণ করবার সমান শক্তি একদিকে প্রায় থাকে না। বীণাবাদন যেমন সহজসাধ্য, পুস্তক পঠন অপেক্ষাকৃত ঢের সহজ। সুতরাং বই পড়ার অধিকার যত লোকের আছে বীণা বাজানোর অধিকার তার সিকিল~ সিকি লোকেরও নেই। এই কারণে সকলকে জোর করে বিদ্যা শিক্ষা দেওয়ার ব্যবস্থা এ যুগে সকল সভ্য দেশেরই আছে। আধুনিককালে যান্ত্রিকতা যতই মানুষকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে, ততই বই পড়া তথা কাব্যচর্চার গুরুত্ব বাড়ছে। কাব্যচর্চা না করলে, বই না পড়লে মানুষ তার জীবনে একটা বড় আনন্দ থেকে বিচ্যুত হয়। অথচ বই পড়ার মধ্যে যে আনন্দের ভান্ডার রয়েছে তা সর্বসাধারণের লোকের জন্য সঞ্চিত রয়েছে। আনন্দ লাভ সব মানুষের কাছে কাঙ্ক্ষিত। তাই

কোনো কোনো সমালোচক মনে করেন যে জাতির যত বেশি লোভ, যত বেশি বই পড়ে সে জাতি যে যত সভ্য এমন কথা বলা বোধহয় অন্যায় নয়। পরনিন্দা, পরচর্চা, দ্বেষ, হিংসা না করে যদি কেউ বই পড়ে তাহলে তার আর্থিক উন্নতি ঘটে। সেজন্য সংস্কৃত কবিরা সকলেই সংসার বিষবৃক্ষের অমৃতোপম ফল কাব্যামৃতের রসান্দর করবার উপদেশ দিয়েছেন। হিন্দুযুগে বই পড়াটা নাগরিকদের মধ্যে একটা মস্ত বড় অভ্যাস ছিল। ইউরোপের সভ্য সমাজেও দেখা যায় বই পড়া সে যুগ সমাজের সভ্যদেরও একটা প্রধান অঙ্গ ছিল। সেজন্য প্যারিসের নাগরিকরা আনাতোল ফ্রান্সের টাটকা বই পড়েননি একথা বলতে লজ্জিত হবেন। কিংবা টিফলিংয়ের বই পড়েননি একথা বলতে লজ্জিত হবেন ইংল্যান্ডের সভ্য নাগরিকরা। সভ্যতা বলতে যদি উন্নত মানব সমাজের বহিরঙ্গ রূপকে বোঝানো হয় তবে সেই সভ্যতার অন্যতম উপাদান হলো বই পড়া এব তথা কাব্যচর্চা। আমাদের পৃথিবীতে মানুষের বহু শখ থাকে এবং শখ মেটাবার উপযুক্ত ক্ষেত্রও আছে। অনেকে শখকে সৌখিন বলে। কিন্তু আজকাল সবারই কিছু না কিছু শখ রয়েছে। যেমন খেলাধুলা, রান্নাবান্না, গল্প-গুজব, বই পড়া বা কাউকে পড়ে শোনানো, গান বাজনা করা বাগানে ফুল চাষ করা, ঘরে মাছ চাষ করা হ্যা ইত্যাদি নানান শখ মানুষের মধ্যে দেখা যায়। তবে একথা ঠিক যে আমাদের মতো রোগ, শোক, দুঃখ, দারিদ্র্যের দেশে জীবনধারণ করাই যখন প্রধান সমস্যা তখন সেখানে মানুষের শখের আলোচনা করা তথা বই পড়াকে

সেই নিঃসঙ্গতা আজকের আধুনিক মানুষের মৃত্যুর সঙ্গী । সেই প্রাচীন একান্নবর্তী পরিবারও নেই, নেই সামাজিক শৃঙ্খল। মানুষ স্বার্থপরতার নিগড়ে নিজেকে বেঁধে ফেলে বৃহৎ জগৎ থেকে বিচ্ছিন্ন। আর বিচ্ছিন্ন বলেই তাকে নিঃসঙ্গতার যন্ত্রণা কুড়ে কুড়ে খায়। সেই নিঃসঙ্গ মানুষের কাছে বই হতে পারে অন্যতম সঙ্গী। শুধু দূরদর্শনের পর্দায় চোখ রাখলেই সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় না। সেই সঙ্গে যদি পছন্দমতো বই পড়ার অভ্যাস গড়ে তোলা যায় তাহলে বই উপযুক্ত সঙ্গী হিসেবে মানুষকে যথেষ্ট আনন্দ দিতে পারে। বই তার কাছে এমন সঙ্গী হবে যে বায়না ধরেনা, যে ঠকায় না এবং তার মধ্যে থেকে মানুষ সৃষ্টি করে নতুন নতুন উপকরণ। যা তাকে বাঁচবার রসদ জোগাবে। বিশেষ করে বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে বই পড়ার বিকল্প নেই বললেই চলে। প্রমথ চৌধুরী যথার্থ বলেছেন, সাহিত্যচর্চা যে শিক্ষার সর্ব প্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যা তা সন্দেহ করে। তার কারণও শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না। অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয় এ সত্যতো প্রত্যক্ষ। কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও এও সমান সত্য যে এ যুগের যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতি ধনের ভারেও ভবানী। সুতরাং ধনের ভান্ডারকে উৎসাহিত করতে হলে বই পড়া যে জরুরি

এমনকি অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন রচনা করে বই পড়া। অতীতকালের ইতিহাস থেকে শুরু করে বর্তমান জীবনের নানা রসদ এবং আগামী দিনের পথ পরিক্রমার ভবিতব্য নির্মিত হয় এই বই পাঠের মাধ্যমে। বিশেষ করে স্বাধীন পাঠ কল্পনাবৃত্তির প্রসার ঘটায়। এই কল্পনাবৃত্তি জীবনে বাঁচার ক্ষেত্রে একান্ত প্রয়োজন। বাস্তবিক কথা হলো আমরা নিজেদেরকে সভ্য নাগরিক বলে প্রতিপন্ন করতে চাই। বইও সৌখিন আলমারিতে সাজিয়ে রাখি। কিন্তু বই যেভাবে পড়ে

সেজন্য পরিশ্রম করে বই পড়ি না। পড়ার অভ্যাস গড়ে তুলি না। বই মেলায় গিয়ে প্রচুর আমরা বই কিনে আনি। কিন্তু সে বই আমরা যে আদৌ কতটা পড়ি

দেউলিয়া হয়ে পড়ছি। সেই দেউলিয়া মনোভাব সরিয়ে বই পড়াকে সঙ্গ ও শিক্ষা উভয় দিক থেকে গ্রহণ করলে ব্যক্তি ও জাতির উন্নতি অনেকটাই সম্ভব হতে পারে। তাই আমাদের প্রত্যেকের উচিত এই বই পড়া এবং বই পড়ার অভ্যাসকে ছোট থেকেই শিশু মনে জায়গা দেওয়া। এবং শিশুদের বোঝানো যে বই পড়লে আমাদের কত কিছু জানা যায়। শুধু শিশুদের কেন, শিশুদের বললে ভুল হবে। শিশু, ব~ বয়স্ক প্রত্যেকের আমাদের উচিত বই পড়া এবং বইকে আপন বন্ধু হিসেবে গড়ে তোলা। কেন? বই এর মতো বন্ধু এই পৃথিবীতে বোধয় আর কোথাও পাওয়া যাবে না। কারণ বই হচ্ছে আমাদের এমন এক বন্ধু যে বন্ধু সবসময় ভালোর দিকই দেবে। খারাপ দিক কিছু দেবে না। সে ঠকাবেও না, সে হিংসাও করবে না, সে সমালোচনাও করবে না। বই হচ্ছে আমাদের মানুষের~ আমাদের তথা মানুষের এমন এক বন্ধু বই পড়লে আমাদের অনেক কিছুর জ্ঞানের বিকাশ ঘটে। বই আমাদের সর্ব সুখের, সর্ব দুঃখের সঙ্গী। মানুষের বই পড়লে মানুষের মন ভালো হয়ে যায়। মানুষ মন খারাপের সময় যদি খানিকটা বই নিয়ে পড়ে খেলাধুলার বই পড়ুক, গল্পের বই পড়ুক হ্যাঁ, কোনো adventure এর বই পড়ুক বা কোথাও ঘুরতে যাওয়ার বই। ঘুরতে যাওয়া নিয়ে কোনো লেখকের বই যদি পড়া যায়, সেই জায়গায় ঘুরতে না গিয়েও সেই বই পড়ে আমাদের সেই জায়গা সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে যাই আমরা এবং অনেকটা আমরা মনে করি যে আমরা বই পড়ে যে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি এবং সে জায়গায় পৌঁছে আমরা যেন সে জায়গাতেই ঘুরে বেড়াচ্ছি। বই হচ্ছে আমাদের চোখের সামনে একটা আয়না। যেটা বইটা পড়ে আমরা সে দূর দূরান্তের জায়গাটি সম্বন্ধে জানতে পারছি। আমরা সে জায়গায় স্বশরীরে উপস্থিত না থেকেও সেই জায়গা সম্বন্ধে আমাদের জ্ঞান হচ্ছে। তাই বই পড়লে মানুষের জীব~ সন্দীপ। হ্যাঁ বলো। কি করছিস বসে আছিস? হ্যাঁ এই একটু কাজ করছিলাম বাড়ির। free আছি বলো এবার। যে খবরটা দেখছিলাম, অনেকদিন থেকেই দেখছি কিন্তু কোন দিন সেরকম ভাবে কথা বলা হয়নি। খবরটা দেখছিলাম যে রাশিয়া উক্রেনের যে যুদ্ধ চলছে সে সমন্ধে details কোনও কি news দেখেছিস? হ্যাঁ সে তো আমিও দেখে যাচ্ছি শুনেই যাচ্ছি যুদ্ধ তো অনেকদিন ধরেই চলছে গো কিন্তু থামবে কবে? অনেকদিন বলতে তো প্রায়ই এক বছর পার হয়ে গেলো ঠিক lockdown যখন ছিল, lockdown র পরপরই তো যুদ্ধ মনে হয় start হয়েছিল তাই নয় কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদমই এবার রাশিয়া মম যুদ্ধ থামাচ্ছে না আর উক্রেনেও হার মানছেনা। কিন্তু সমস্যাটা হচ্ছে এতে অর্থনতির তো অনেক ক্ষতি। এই যে রাশিয়া তে বা উক্রেনে গম উৎপাদনে কিন্তু বিশ্বে এক নম্বর।

তো এই গমগুলো যে production হচ্ছে না বা তৈরী করতে পারছেনা সেটাতে তো খাদ্য সংকট তো সারা বিশ্বে দেখা~ দেখা যেতে পারে। সারা বিশ্বে তো খাদ্য সংকট দেখা যাচ্ছে তো আর এই যুদ্ধের যে পরিণাম সেই পরিণাম তো ভয়ানক হচ্ছে, যতদিন যাচ্ছে ততো তো ভয়ানক হচ্ছে, আমি যেটা news এ দেখছিলাম।

খো কোটি টাকা নাকি মম এতদিন পর্যন্ত ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এই যুদ্ধের কারণে।

plus হচ্ছে worldwide জুড়ে তো তেলের এখানা সমস্যা দেখা দিয়েছে, ইউরোপিয়ান country কে তেল, gas এগুলো কিছু বিক্রি করতে চাইছে না. তারপরে হ্যাঁ। হুম আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে এদিকে সৌদি আরাবিয়া ও তেলের দাম বাড়াচ্ছে ওদের দেখাদেখি।

হাঁ এই বার অন্যান্য দেশ তো সেই মে তেলটা পাচ্ছেন না, সেই দামে বা সানক্শনের ফলে সেটা বিক্রি করতে পারছেনা রাশিয়া।

হ্যাঁ কিন্তু তেলের দাম যদি না কমে তাহলে কিন্তু সাধারণের মানুষের অনেক সমস্যা, তেলের দাম কমলে মানে~, কারণ তেলের দাম কমলে মানে। তেলের দাম যদি continue বাড়তে থাকে তাহলে সব কিছুর দামই তো বেড়ে যাবে কারণ main transport যেটা হয় সেটা তো.

তো তেলের দাম বাড়া মানে, হুম সব জিনিসের দাম বাড়বে আর সব জিনিসের দাম বাড়া মানে মুদ্রস্মৃতি automatic বাড়বে। হ্যাঁ তবে হুম আমার মতে এই যুদ্ধটা থামিয়া দেওয়াটাই উচিত, কারণ কথাবার্তা বলে এদেরকে একটা solution বের করে নেওয়া উচিত। কোনো যুদ্ধেরই permanent solution কোনও মানে এই এই যুদ্ধ যেরকম চলছে এটা কোনও দিনই হতে পারেনা। table এর মধ্যে।

আলোচনা করে, আলোচনা করলেই একটা solution কিছু না কিছু বেরিয়ে আসবে। হ্যাঁ তবে মনে হচ্ছে না যুদ্ধ থামবে কারণ আমি দুদিন আগে মম news এ দেখলাম যে আমেরিকা হুম ওরা eight sixteen tank দিচ্ছে মানে, fighter jet দেবে এই রকম একটা। হাঁ news এ leak হচ্ছিল। আচ্ছা। এবার যদি~ যদি নাটো দেশগুলো সব, এখন তো সাহায্য করছেই আবার নাটোর সঙ্গে যদি direct লেগে গেলো তাহলে তো world war

আছে যুদ্ধটা কি নিয়ে লেগেছিলো সেই খবরটা কি দেখেছিস? মানে কি নিয়ে লেগেছিল? সেটা আমি Total টা আমার দেখা হয়নি এখনও । তুই কি জানিস যুদ্ধটা লাগার কারণটা কি? যুদ্ধ লাগার কারণ হচ্ছে ইউক্রেইন্ হেঃ basically নাটোতে সামিল হতে চাইছিলো। হুম। ঠিক আচ্ছা? এবারে না রাশিয়া কিন্তু হমম। নাটো তে সামিল হতে দেবে না ইউক্রেইন্ কে, আচ্ছা কারণ নাটোর সঙ্গে হম এর রাশিয়ার একটা কিন্তু মম আগে থেকেই খাঁর একটা বেপার আছে যে। ওরা মম একে অপরকে সহ্য করতে পারেনা, এবার ওর policy মানে রাশিয়া এর policy যদি ইউক্রেইন, ও যদি নাটো তে সামিল হয়ে যায় তো সেই ক্ষেত্রে তাহলে তো আমেরিকা ওর একদম পাশেই চলে আসলো তো সে ক্ষেত্রে মম মানে security reason এর জন্য একটা মম বড় concern হবে আর কি. সেটা তো হবে কারণ নাটো আর রাশিয়া তো দুটো মানে বিরোধী মুখ. এবার হ্যা নাটো মানে তো হমম ইউরোপ গোটা ইউরোপিয়ান country যেটা নাটোর under এ থাকে আর রাশিয়া তো এটাকে কোনও রকম ভাবেই বরদাস্ত করতে চায় না আর ইউক্রেইন্ তো নাটোতেই মনে হয় ইহঃ যোগদান দিতে চাইছিলো সেই কারণেই মনে হয় এই এতো ঝামেলা এতো যুদ্ধ। হ্যাঁ! হ্যাঁ! একদম! আর নাটোর তো অনেক শক্তি। সদস্য মানে মোটামুটি তিরিশ কি পঁয়তিরিশ জন মনে হয় দেশ আছে যারা নাটোতে সামিল আছে. হুম হুম হুম আমি. আমাদের~মানে? আমাদের ভারত কি কখনও নাটোতে সামিল হতে পারবে নাকি শুধুমাত্র ইউরো, ইউরোপিয়ান country রাই নাটোর সদস্য থাকবে? হমম সামিল হতে পারবে। মানে ওরা যদি চায় তাহলে পারবে but আমার মনে হয় যে ভারত হবে না, কারণ ভারত আগে থেকেই আলাদা ইস্ট্যান্ড।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 মিল না হওয়াই ভালো কারণ নাটো হচ্ছে পুরো european যে country আছে। সেই কান. country plus মানে সঙ্গে আর তো সেই সংগঠনে ভারত গিয়ে কি করবে কারণ ভারতের দূরত্ব তো ইউরোপিয়ান country এর থেকে অনেক বেশি। এবার যদি. ভারত পাকিস্তান বা ভারত - চায়না যদি যুদ্ধ কোনোদিন লাগে তো নাটো কি আর সে ক্ষেত্রে support করতে আসবে? সে ক্ষেত্রে আসবে বলে তো আমার মনে হয় না। আসবে, আসতে, হ্যাঁ আসবেনা কিন্তু ওরা তো, এদেরকে বিশ্বাস করা মম মম যায় না কারণ এদের আমার মনে হয়। এহঃ নাটোর সংগঠন না হওয়াটাই ভালো। আমারও সেটাই ধারণা। আমার ধারণা যে নাটোর সংগঠন না হওয়াই ভালো, নিজে ভারত এখন যেটা নিজে করছে, মানে নিজে সাবলম্বী হওয়ার চেষ্টা করছে সে যেকোনও sector ই হোক, defence sector এ হোক বা অন্য যেকোনো sector এ হোক. তো এটা করাটাই আমার better মনে হয়.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

রাশিয়া তো অনেক শক্তিশালী দেশ ওর যা পরমাণু অস্ত্র আছে গোটা world এর মধ্যে মনে হয় অত নেই আমেরিকার থেকেও রাশিয়া এর পরমাণু অস্ত্র অনেক বেশি আছে. হ্যাঁ সে আছে কিন্তু রাশিয়া এর main ব্যাপার হচ্ছে যে হুম না ইউক্রেইনকে সেরকম ভাবে আবার কব্জাও করতে পারছেনা যেগুলো এখন তো যেটা আমি দুদিন তিনদিন আগে news এ দেখলাম। যে ইউক্রেইন্ নাকি এখন ক্রিমিয়াকে ছাড়ানোর জন্য হামে, মানে নাটোর কাছে সাহায্য চাইছে, হমম তো এবার। আমেরিকা হয়তো tank দিচ্ছে আর হুম আরও কোনও দেশ হয়তো tank দেওয়ার একটা পরিকল্পনা চলছে যে যেটা মানে ইউক্রেইন্~ ইউক্রেইন্। ও চাইছে যে রাশিয়া এর যে ক্রিমিয়া বলে মানে একটা জায়গা আছে সেই জায়গাটাকে ছাড়াতে চাইছে যে ওটা ইউক্রেইন্ এর মধ্যে সামিল করে দেবে কারণ ক্রিমিয়াটা ওই ইউক্রেইন্ এর মধ্যেই ছিল। তো সেটা রাশিয়া হমম হমম কব্জা করে নিয়েছিল সে অনেকদিন আগে। এর আগে তো যখন যুদ্ধ শুরু হলো তখন তো দু একদিনের মধ্যেই দেখছিলাম যে ইউক্রেইন এর যে দুটো অঞ্চল ছিল একটা ডনেক্স আর একটা হচ্ছে লুহান। । তো এই পর্যন্ত। রাশিয়া একদম দু একদিনের মধ্যেই দখল করে নিয়েছিল সেগুলো কি আবার ইউক্রেইন্ আবার ফেরত পেয়ে গেছে? হ্যাঁ ইউক্রেইন্~ ইউক্রেইন্ আবার ওগুলোকে~, হ্যাঁ ইউক্রেইন্ আবার ওগুলোকে কব্জা করে নিয়েছে কারণ রাশিয়া এখন backfoot এ চলছে মানে হমম যেটা খবরে দেখলাম যে এখন একটু পিছিয়ে চলছে। কারণ এদের ও হমম অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে রাশিয়া এর, অনেক হয়তো tank নষ্ট হচ্ছে। রাশিয়ার তো অনেক বেশি ক্ষতি হয়েছে কিন্তু তার থেকে তো বেশি ক্ষতি আমার মনে হয় ইউক্রেইন্ এর হচ্ছে কারণ ইউক্রেইন্ তো রাশিয়ার মতো অত শক্তিশালী দেশ নয়. ইউক্রেইন্ চলছে আমেরিকার যেহেতু।

ভর করে চলছে। হ্যাঁ কিন্তু তবে এটা কি জানো তোমা আমার মনে হচ্ছে একটা সময় এই যে রাশিয়া আর ইউক্রেইন্, যুদ্ধটা চলছে ইউক্রেইন্ কিন্তু একটা সময় আফঘানিস্থান এর মতন হয়ে যাবে। মানে পুরো দেশটাই ধ্বংস হয়ে যাবে। ইউক্রেইন্ তো খুব একটা বড় দেশ নয় ছোটোই দেশ, হ্যা ওতো রাশিয়ার ই অংশ ছিল, হুম এবার ওরা যুদ্ধ করে রাশিয়ার সাথে যুদ্ধ করে এটা কিচ্ছুই হচ্ছে না।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 যদি যায় তাহলে তোর আমেরিকার সাথে যুদ্ধটা রাশিয়ার ই চলছে। রাশি, আমেরিকা শুধুমাত্র ভর করে আছে ইউক্রেইন্ এর ওপরে। ইউক্রেইন্ এর ওপর. ইউক্রেইন্ এর ঘাড়ে বন্দুক রেখে, হ্যাঁ হ্যাঁ যার জন্য এত, এরা যুদ্ধটা। এতদিন চলছে হ্যাঁ কারণ সব রকমের সহযোগিতা তো ইউক্রেইন্ কে তো আমেরিকা ই করছে, আমেরিকা করছে ইউরোপিয়ান যে country আছে, ফ্রান্স বল বা ইতালি বল, সে সব দেশগুলোও তো করছে, জার্মানি ও তো মাঝখানে।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

তবে এগুলো আমার মতে রাশিয়ার একটু ভুল ও হচ্ছে । এতদিন ধরে যুদ্ধ continue করাটা আমার মনে হয় ঠিক নয় কারণ যুদ্ধের একটা দূরগামী পরিণাম কিন্তু সেখানকার জনগনের ওপরেই পরবে। হ্যাঁ তবে মম রাশিয়া কি অত সহজে মম ইহঃ এটা মেনে নেবে যে আমার দেশকে ভাঙছে হচ্ছে আমেরিকা আর এটার main হাওয়া তো দিচ্ছে আমেরিকাই। হাঁ কারণ হমমম যদি ওরা যদি help না করে তাহলে তো মম ইউক্রেইন্ এর অত ক্ষমতা নেই যে রাশিয়া কে attack করবে বা রাশিয়ার সঙ্গে পেরে উঠবে। না রাশিয়া এর তো, রাশিয়া এর সাথে যদি neutral ভাবে ইউক্রেইন্ যুদ্ধ করতো তাহলে তো তিন থেকে চারদিনের মধ্যেই তো রাশিয়া যুদ্ধ জিতে যেতো তার কারণ। তো অত যুদ্ধের যে সাজসরঞ্জাম সে সব তো কোনো কিছুই নেই ইউক্রেইন্ এর কাছে। হ্যাঁ তো এই বার আমার মনে হচ্ছে পুটিন মানে কিন্তু এটা সহজে ছাড়বেনা যে আমার হুম হমমম অংশ টা ও নিয়ে যাক। এই যে ক্রিমিয়া বলো বা আরো যেগুলো বাকি অঞ্চল বলো সেগুলো কে ও চাইবেনা যে দখল করে নিয়েছে যে আমি আবার ফিরে নেবোনা এটা কিন্তু ও চাইবে না। ও চাইবে যে আমার অংশ আমার কাছেই থাকে।

হম রাশিয়া একটা শক্তিশালী দেশ পারমাণবিক অস্ত্র আছে তার আর এতো পরিমাণে আছে যা world এর কাছে নেই তো সে তো কোনো সময়ই চাইবেনা যে কোনো দেশ এসে তাকে dominant করুক, এটা তো কোন ও সময়ই চাইবে না। হমম তবে একটা রিপোর্টে আমি দেখেছিলাম যে হমম এরা মানে এই যে আমেরিকা~ আমেরিকা এতো মানে চালাক দেশ এরা চায় সবসময়ই।

যে একটা ব্যবসা আন্তর্জাতিক হুম মানে হাতিয়ারের যে মার্কেট সেই মার্কেটটা ওরা যাতে demonstration দিতে পারে যে দেখো আমার ওখানে এই বন্দুকটা চলছে বা এই tank চলছে, আমার এই ভালো। তাহলে অন্য ছোটোখাটো দেশকে বাকি দেশকে এরা ব্যবসা দিতে পারবে যে না আমার হাতিয়ার তা নাও।

community যারা আছে তারা হয়তো আরো ভালো বুঝবে যে কখন কে কি করছে বা কি করা উচিত তারা ভালো বলতে পারবে। আমরা যেটুকু খবরে দেখছি তার পরিপ্রেক্ষি। কিন্তু একটা ধারণে তৈরী করছি আর কিছুই না. হ্যাঁ হ্যাঁ। না আমরা মানে আমি হমম একটু international খবর এই সমস্ত একটু দেখি তো।

মোটামোটি এক দেড় মাস বা দুই মাস থেকে খুব কিন্তু trend এ চলছে সেটা হচ্ছে পাকিস্তান এর অবস্থা নিয়ে। পাকিস্তান এর অবস্থা কিন্তু খুবই খারাপ এখন.